এইখানে একটি ইলেকট্রনিক্স -এর দোকান দেখা যাচ্ছে। দোকানটিতে দেখা যাচ্ছে টি.ভি ফ্রীজ --

এটি একটি মুদিখানার দোকান। দোকানটিতে দেখা যাচ্ছে দোকানটির ভিতরে প্রচুর জিনিসপত্র রয়েছে। এছাড়া দোকানটির বাইরে।

পেপসি কোল্ড ড্রিঙ্কস প্রভৃতি দেখা যাচ্ছে। বস্তা দেখা যাচ্ছে বক্স দেখা যাচ্ছে পেপসি স্ট্যান্ড দেখা যাচ্ছে। একটি চেয়ার রাখা রয়েছে।

কারা নদীতে দাঁড়িয়ে রয়েছে। দূরে নদীর পাড়ে অসংখ্য গাছপালা দেখা যাচ্ছে । চারপাশ অত্যন্ত মনোরম পরিবেশ হয়ে উঠেছে।

এইখানে একটি চিড়িয়াখানা দৃশ্য দেখা যাচ্ছে। চারিদিকে জাল দিয়ে ঘেরা। সেই জালের ভিতরে দেখা যাচ্ছে একটি ময়ূর রয়েছ। ময়ূরটি কিছু খাচ্ছে।

ময়ূরের লম্বা পেখম দেখা যাচ্ছে। খুবই সুন্দর দেখতে লাগছে। চারপাশে অসংখ্য ছোট বড় গাছ রয়েছে। এই চিড়িয়াখানায় সমস্ত ধরণের সুন্দর সুন্দর বন্য জানোয়ার।

বন্য প্রাণী পাখি সমস্ত ধরণের জিনিস রয়েছে।

এখানে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। রেস্টুরেন্ট -টিতে গেরুয়া সাদা ও সবুজ রংয়ের বেলুন দিয়ে সাজানো রয়েছে। খুবই সুন্দর দেখতে লাগছে। রেস্টুরেন্ট - টিতে --

কয়েকজন কাস্টমার বসে খাবার খাচ্ছে। একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। চারপাশ খুব খুবই সুন্দর। টিপটপ ভাবে সাজানো রয়েছে। রেস্টুরেন্টের বাইরেও দেখা যাচ্ছে।

এইখানে একটি ছোটখাটো নদী দেখা যাচ্ছে। নদীটি খুবই সুন্দর দেখা যাচ্ছে। আকাশে সূর্য রয়েছে। সেই সূর্য নদীজলে এহ প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

আ এপার্টমেন্টের সামনে একটা বড় রাস্তাও রয়েছে।

আ মন্দিরের চারপাশে দেখা যাচ্ছে অনেক গাছপালা হয়ে রয়েছে।

বড় বড় গাছও রয়েছে। এর আশেপাশে একটি সুন্দর পার্ক -ও রয়েছে। এহ যেখানে দোলা বিভিন্ন ধরণের জিনিস রয়েছে। যেখানে ছোট ছোট বাচ্চারা --

আলো জ্বলছে চারপাশে। এই দোকানের জামাকাপড়ের কোয়ালিটি খুবই ভালো। এইখানে প্রতিদিন প্রচুর মানুষের ভিড় হয়।

এটি সবজির দোকান। এইখানে দেখা যাচ্ছে মটরশুঁটি এঁচোড় সজনে ডাটা শাক গাজর বিট শসা টমেটম বেগুন ভেন্ডি আলু।

আঃ বাইরে দেখা যাচ্ছে একজন ব্যক্তি বই কিনছে। দোকানের বাইরে একটি ডাস্টবিন -ও দেখা যাচ্ছে। আর একটি দোকানের আর এক পাশে আর একটি --

দোকান দেখা যাচ্ছে। সেই দোকানটিতে এই মুহূর্তে কাউকে দেখা দেখা যাচ্ছে না।

এখানে একটি জলাশয় দেখা যাচ্ছে। জলাশয়টি খুবই সুন্দর। এর ওপরে একটি ব্রিজ রয়েছে। এহ জলাশয়ের দুপাশেই বিশাল বড় বড় মাঠ রয়েছে।

দোকানের পাশে আর একটি দোকান দেখা যাচ্ছে। সেটি এখন খোলা রয়েছে। দোকানের সামনে একটি বাইক দাঁড় করানো রয়েছে।

এইখানে একটি মাছের দোকান দেখা যাচ্ছে। সামনে উম কিছু ছোট ছোট মাছ রয়েছে। এছাড়া বিভিন্ন ধরণের বড় মাছ ও রাখা রয়েছে।

আ হাতে তাদের হাতে পাল রয়েছে। দূরে দেখা যাচ্ছে জলে জলাশয়ের পাড়ে অনেক বড় বড় ঘন জঙ্গল হয়ে রয়েছে।

এইখানে একটি গরু দেখা যাচ্ছে। কালো রংয়ের গরুটি বিশাল বড়। আ গরুটির পাশে একটি পুরুষ একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে।

এইখানে একটি নদী দেখা যাচ্ছে। নদীর চারপাশে দেখা যাচ্ছে অনেক এবড়োখেবড়ো পাথরের টুকরোর অংশ বা পাথরের প্রস্তরখন্ড দেখা যাচ্ছে। নদীর ওপরে ব্রিজ রয়েছে। ব্রিজ দিয়ে গাড়ি ঘোড়া বাইক --

এইখানে একটি চার্চ দেখা যাচ্ছে। চার্চটি খুবই সুন্দর। চার্চের জানালায় একজন ব্যক্তি দেখা যাচ্ছে। একটি বালতির ওপর দাঁড়িয়ে রয়েছে। আ সামনে--

এহ একটি ছেলে সামনে ওয়াকিং মেশিন ওয়াকিং করছে। এহ চারপাশে আরও অনেক জিনিসপত্র রয়েছে।

আ দূরে কিছু বড় বড় বাড়ি দেখা যাচ্ছে। কিছু ছোট ছোট বাড়িও রয়েছে। আ চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

আঃ কিছু ইলেকট্রিক - এর বড় বড় পোস্টার রয়েছে। সেখানে সেখান থেকে তার ঝুলছে।